এবং এই নদীর চারিপাশে রয়েছে--

অনেক বড়ো ছোট গাছ পালা।

এবং এই মাছের বাজারে রয়েছে পমফ্রেট চিংড়ি--

এবং এই জঙ্গলে রয়েছে অনেক--

এবং ডান দিকে রয়েছে কিছু ছোট খাটো বিল্ডিং ।

এবং এই ব্রিজের এর চারিপাশে রয়েছে অনেক সবুজ সবুজ ছোট বড়ো গাছ পালা।

এবং এই পাহাড়ের চারিপাশে রয়েছে ঘন জঙ্গল।

এবং তার আশেপাশে রয়েছে আরো--

বড়ো মতো ঝর্ণা দেখতে পাচ্ছি।

এই দোকানে রয়েছে কিছু পম্ফ্রেট --

ট্রিপল টুও ফোর ডবল ফাইভ ।

দেখতে পাচ্ছি এবং এর আশেপাশে রয়েছে অনেক--

দেখতে পাচ্ছি এবং এর আশেপাশে রয়েছে অনেক--